ওখানে দেখছি বিল্ডিং -টিতে অনেকগুলো জানালা কাটা রয়েছে।

পাশে দেখা যাচ্ছে একটি রেস্টুরেন্ট রয়েছে হলুদ কালারের করা।

আমরা এখানে দুই একটি লোককে বসে থাকতে দেখতে পাচ্ছি কিছু চেয়ার এবং টেবিল -ও লক্ষ করা যাচ্ছে এখানে।

এই ছবিটিতে আমরা একটি বাজার লক্ষ্য করতে পারছি।

আমরা এখানে জুস থেকে শুরু করে অনেক কিছুই লক্ষ করতে পারছি।

স্কুলটির ক্লাসরুমের ভিতরে অনেকগুলো বাচ্চা রয়েছে।

আমরা এ_সি দেখতে পাচ্ছি তিনটি রাখা রয়েছে ওপরে।

আমরা দেখছি কিছু লোকজন হেঁটে চলে বেড়াচ্ছে এখানে।

উপরে আমরা কিছু ফ্যান দেখতে পাচ্ছি।

এই ছবিটিতে একটি পার্ক বোঝা যাচ্ছে।

এই দোকানটিতে আমরা তিন চারটি ফ্যান দেখতে পাচ্ছি।

গেটটিতে গ্রিল লাগানো রয়েছে মেরুন কালারের।

একটি চেয়ার -এ একজন লোক বসে রয়েছে লাল কালার -এর শার্ট পরে।